এখানে তিনটি বেগ আছে তার মধ্যে একটিতে হারমোনিয়াম ।

পেঁয়াজ দেখা যাচ্ছে একটা বাটিতে।

এখানে উপরে প্ল্যাটফর্ম কোচিং দেখা যাচ্ছে যার টিনের কালার ব্লু এবং হোয়াইট ।

ডিব্বা দেখা যাচ্ছে ডিব্বা তে কিলিপ রাবার অনেককিছু দেখা যাচ্ছে আইশ্যাডো প্যালেট দেখা যাচ্ছে।

নীচের বিটের কালার ব্রাউন এক দরজা দেখা যাচ্ছে।

একটি ব্ল্যাক কালার একটি গ্রে এবং ব্ল্যাক একটি হোয়াইট এবং ব্ল্যাক আরেকটি উঁম সিলভার এবং ব্ল্যাক কালার -এর ম --

এখানে উম খেলার অনেক সামগ্রী দেখা যাচ্ছে যারমধ্যে বাচ্চারা বড়রা এসে অনেক খেলা করতে পারবে।

মন্দিরের ফো-ফ্লোরটা হোয়াইট কালারের টাইলসের।

ক্লিনিকের পোস্টার দেখা যাচ্ছে।

একটি বাচ্চা দেখা যাচ্ছে চারজন মেয়ে জিন্স এবং গেঞ্জি পরা --

এখানে একটা স্ট্যেচু দেখা যাচ্ছে যিনি ছাতি নিয়ে দাঁড়িয়ে আছেন।

চারটি বেঞ্চ দেখা যাচ্ছে দুজন মানুষ দেখা--

একজন মানুষ হেঁটে যাচ্ছে একজন মানুষ একটা বাইক নিয়ে যাচ্ছে একটা অটো গাড়ি দেখা যাচ্ছে একটা একু ইকো হোয়াইট কালারের গাড়ি দেখা যাচ্ছে একটা সাইকেল দেখা যা--

অনেকগুলো গাছ দেখা যাচ্ছে একটা বটগাছ দে মতোন দেখা যা--

জিরানীয়া লেখাটা হল লাল কালারের মধ্যে।

তিনটি বাটি রয়েছে দুটো চামচ আছে।

যার কালার অরেঞ্জ কালারের মধ্যে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি পাথরের গুহা দেখা যাচ্ছে যার মধ্যে একজন মহিলা ঢুকছে যিনি ইয়োলো কালারের মধ্যে একটি শাড়ি পড়ে আছে।

ওপরে একটা কালো রঙের সিনটেক্স দেখা যাচ্ছে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।